চেয়ার টেবিল আছে পোস্টার লাগা আছে তো যেন সামনে আছে। অনেক বড়ো এটা ফিল্ড ।

এক জনে চেয়ার -এ বসে আছে। দুজন বেলুন ওদের দেখতে সুন্দর লাগছে।